যে ছবিটা দেখতে পাচ্ছি এতা একটা মোড়ের ছবি।

যেটা দেখতে পাচ্ছি এটা মনে হয় কোন চায়ের দো কো কফি শপ বা চায়ের শপ এর দোকান। দেখা যাচ্ছে অনেক লোক বসে আছে। অনেক চেয়ার রয়েছে।

এই ছবিটা দেখতে পাচ্ছি এটা একটা বিল্ডিং এর ছবি এর উপরে লেখা আছে রেকর্ডস ডিপার্টমেন্ট বলে। এখানে মনে হয় অনেক পুরনো ।

এটা দেখতে পাচ্ছি এটা একটি লালচে কালার -এর বিল্ডিং দেখা যাচ্ছে। অনেক বড়ো বিল্ডিং । বিল্ডিং -এর সামনে অনেক গাছ রয়েছে। সামনে রাস্তা রয়েছে। রাস্তার বিল্ডিং -এর মাঝখানে দেখা যাচ্ছে লোহার রেলিং দিয়ে ঘেরা রয়েছে।

রেলিং -টা সাদা আর নীল কালার -এর এখানে লাইট পোস্ট টাইপ -এর ও দেখা যাচ্ছে-এ ।

এই যে ছবিটা দেখতে পাচ্ছি এটা একটা মসজিদের ছবি। মসজিদ দারের সামনে দরজা দিয়ে এখানে ঢোকার প্রবেশ দাঁড় রয়েছে। সামনে অনেক চটি দেখা যাচ্ছে। মনে হয় ভিতরে অনেক মানুষ রয়েছে --

পাশে পাঁচিল দেওয়া আছে পাঁচিলের পাশ দিয়ে ফু ফুলের টব টাইপের গাছ লাগানো আছে বাইরে লাইট পোস্ট আছে